এইখানে একটি বড়ো দেখে গেট দেখা যাচ্ছে ।

এই যে পাশে সাউন্ড বাক্স রাখা রয়েছে। বড়ো বড়ো লাউড স্পিকার রাখা রয়েছে।

এটা স্টিল -এর গেট গেট -এর ডিসাইন বেশ ভালোই লাগছে বাইরে।